গেলে ভালো লাগতো আরও জিনিসটা দেখলে । আ খুব সুন্দর লাগছে।

আ সেটা নিয়ে আ এরা চিন্তাধারা করছে। হাতে খাতা আছে। দেখে এরা হয়তো কিছু লিখবে সেসব নিয়ে চিন্তাধারা করছে। একজন তো রেড রঙের গেঞ্জি পরে আছে।